একটি সাদা কালারের বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি মিষ্টি দেখা যাচ্ছে।

এইখানে কয়েকটি পেপার দেওয়া রয়েছে।

একজন মানুষ সাদা কালারের শার্ট পরে কফি খাচ্ছে।

টেবিলটা হল পুরোটাই লাল কালারের।

হাসপিতালের কালারটা হল পুরোটাই সাদা কালারের

এখানে একটি রেলওয়ে স্টেশন -এর ফটো দেখা যাচ্ছে।

বড় বড় দু একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

একটি মেজিক গাড়ি লাল কালারের যাচ্ছে।

এখানে সাদা কালারে অনেকগুলি মালা দেখতে পাচ্ছি।

একটি বড় কারেন্ট -এর খুঁটি দেখা যাচ্ছে।

কয়েকজন বড়ো মানুষ এখানে দাঁড়িয়ে রয়েচে ।

সামনে একটি বড় মাঠ দেখতে পাচ্ছি।

আকাশটি হলো পুরোটাই সাদা কালারের

ঘরের ভিতরে কয়েকজন লোকজন বসে রয়েছে।

সব দেখতে পাচ্ছি যেগুলো অনেক কালারের রয়েছে।

পার্লারের কাজের অনেকগুলি সামান দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে কাঠের ফ্রেম খয়েরি কালারের।

মেগীর পেকেট অনেক দেখতে পাচ্ছি।

কয়েকজন মহিলা সেখানে নাচ করছে।

ইস্কুলটির কালারটি হল পুরোটাই সাদা ও নীল রঙ্গের।